এখানে একটী চিত্র রয়েছে ।চিত্রটিতে দেখা যাচ্ছে একটি বড়ো সাদা কার পাশে একটি ব্লু কালার এর স্কুটি একটি লাল রঙের বাইক রয়েছে একটি বড়ো ঘর রয়েছে। ঘরের উপরে লেখা রয়েছে--

বাঁদিকে কিছু ঝোপঝাড় জঙ্গল। একটি ছোট গাছ রয়েছে দূরে কিছু ঘাস রয়েছে। একটি বড় পাহাড় দেখা যাচ্ছে দূরে আরও বড় বড় পাহাড় রয়েছে । নীল আকাশ দেখা যা--

একটি চিত্র রয়েছে চিত্রটিতে দেখা যাচ্ছে একটি রাস্তার পাশে অনেক আবর্জনা পড়ে রয়েছে তো কিছু মাটি পাথর দেখা যাচ্ছে।